introduction to pan card এর tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব:
pan card সম্পর্কে
pan card structure এবং বৈধতা
pan card প্রয়োজনীয়তা এবং
নিজের pan card সম্পর্কে জানা
pan কার্ডের pan হল permanent account number
pan card এইরকম দেখায়
এটি 10 অঙ্কের আল্ফানিউমেরিক কম্বিনেশন যা আইন সংস্থা দ্বারা জারি করা হয়
এটি ভারতীয় আয়কর বিভাগ দ্বারা জারি করা হয়
pan card সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল
সনাক্তকরণ করা এবং
সেই সংস্থার আর্থিক আদানপ্রদানের তথ্য রাখা
pan card তথ্য:
pan অনন্য জাতীয় এবং স্থায়ী হয়
ঠিকানার পরিবর্তন দ্বারা এটি প্রভাবিত হয় না
একাধিক pan কার্ড রাখা অবৈধ
কারা কারা pan card পেতে pan
ব্যক্তি
company
huf অর্থাৎ hindu আনডিভাইডেড family
trust এবং অন্যান্য সংস্থা
কেনো আমাদের pan card প্রয়োজন
pan card গুরুত্বপূর্ণ photo আইডি প্রমাণ হিসাবে card করে
pan card bank অ্যাকাউন্ট খুলতে সাহায্য করে
সম্পদ ক্রয় বা বিক্রয় করতে এটি সাহায্য করে
এটি প্রাপ্য কর যোগ্য বেতনের উপর অ্যাকাউন্টিং উদ্দেশ্যে ব্যবহৃত হয়
আয়কর returns ফাইল করতে সহায়ক হয়
শেয়ার trading এর জন্য ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে documentary প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়
bank থেকে 50000 এর অধিক টাকা তোলার জন্য documentary প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়
এই tool কর খেলাপির উপর নিয়ন্ত্রণ রাখতে আইটি বিভাগের সহায়তা করে
এটি পরোক্ষভাবে তাদের credit history যাচাই করে সম্পন্ন করা হয়
এটি tax deductions at source tds প্রাপ্ত করতে documentary প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়
passport আবেদনের জন্য এটি documentary প্রমাণ
ঠিকানা পরিবর্তন করতে এবং অন্যান্য কিছু প্রাসঙ্গিক তথ্য প্রাপ্ত করতে
50 000 for অধিক টাকা fixed ডিপোজিটের জন্য
25 000 rs অধিক টাকা hotel bills এবং ভ্রমণ খরচ শোধ করতে
credit card জারি করার আবেদনের জন্য
telephone সংযোগের আবেদনের জন্য
pan এর structure এইরকম হয়
প্রথম পাঁচটি ক্যারেক্টার অক্ষর তারপরের চারটি সংখ্যা এবং শেষের ক্যারেক্টার অক্ষর
প্রথম তিনটি অক্ষর aaa থেকে zzz পর্যন্ত অক্ষরের ক্রম হয়
চতুর্থ ক্যারেক্টার card ধারকের ধরণ সম্পর্কে বলে প্রতিটি মূল্যায়ন অনন্য হয়
ব্যক্তির জন্য p
company জন্য c
hindu আনডিভাইডেড family জন্য h
firm এর জন্য f
অ্যাসোসিয়েশন অফ persons জন্য a
trust জন্য t
body অফ ইন্ডিভিজ্যুয়ালসের জন্য b
local authority জন্য l
artificial juridicial person জন্য j
গভর্নমেন্টের জন্য g
pan এর পঞ্চম ক্যারেক্টার:
ব্যক্তিগত pan card ক্ষেত্রে ব্যক্তির সার নেম বা last নেমের প্রথম ক্যারেক্টার
প্রদর্শিত image সারনেম হল yadav তাই পঞ্চম ক্যারেক্টার হল y
company/huf/firm বা any ধরনের pan cards ক্ষেত্রে সত্তা/trust/society/সংস্থার name
এখানে trust name হল shanoz
তাই পঞ্চম ক্যারেক্টার হল s
শেষের ক্যারেক্টার হল alphabetic check digit
pan card জারি করার তারিখ pan card ডানদিকে উল্লেখ করা হয়
নতুন এবং বিদ্যমান pan নম্বর বৈধ বা যাচাই করতে নিম্ন link যান
সংক্ষেপে
এখানে শিখেছি
pan card সম্পর্কে pan card structure এবং বৈধতা
pan card প্রয়োজনীয়তা এবং
নিজের pan card সম্পর্কে জানা
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
আমরা tutorial শেষে চলে এসেছি